সেটা লেখা থাকতো আর নিচে mention থাকতো এই cinema টা এত রিলের cinema মানে কতগুলো রিল লেগেছে cinema টা মানে cinema full length যদি কাউকে দেখতে হয়। ওইটা মানে পুরোপুরি দেখাতে এতগুলো রিল লাগবে ঠিক আছে? তো সেটা mention থাকতো ওইখানে যেহেতু আগে ওরকম রিলের ব্যবহার ছিল। আচ্ছা technology কিন্তু অনেক fast হয়েছে। technology অনেক fast হয়েছে আর তার থেকেও বড় কথা হলো আমাদের যে generation টা মানে। আমি বলব first half of নব্বাই kid যারা যারা ধর, নব্বই থেকে নব্বই এর হইত আগে একটু আগে, সেও ধরা যাক। but নব্বই থেকে যারা এই পঁচানব্বই ছিয়ানব্বই সালের মধ্যে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু

যে আমার পুরো পাড়ার মধ্যে হয়তো পাচ থেকে ছটা বাড়িতে টেলিফোন আছে ঠিক আছে মানুষের যখন টেলিফোন করতে হতো সে তাদের বাড়িতে জেত গিয়ে ফোন মানে number দিয়ে ফোন করতে ফোন আসতো। সেটা হয়তো আমি যখন একটু বড় হচ্ছি তখন সেই মানে পুরো বাড়ির মানে পুরো বাডি পাড়ায় পাচটা ফোন না হয় প্রত্যেক পাঁচটা বাড়িতে একটা করে ফোন সে কারো মানে, তার relative কো আমার বাড়ির ফোন number দেওয়া হয়। তার relative আমাদের বাড়িতে ফোন করছে। আমি চিৎকার করে ডাকছি, এই তোর তোর বাড়ির লোকের ফোন এসেছে সে এসে আমার বাড়িতে কথা বলছে, সেই যুগ থেকে আমার এখন নিজেদের কাছে দু তিনখানা ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এই যে একটা drastical change ঠিক আছে, first এ একটা keypad ওয়ালা ফোন আশা, first এ মানুষের SMS করতে শেখা। ঠিক আছে তারপরে multimedia ফোন আসা যে জানিস ওর ফোনে গান শোনা যায়। জানিস ওর ফোনে photo তোলা যায়। একটা VGA ক্যামেরা থেকে। হাঁ এখন আমরা ফোনে cinema shoot করে এমন এমন cinema আছে যেগুলো অস্কার পর্যন্ত পেয়েছে এবং অস্কার nominee হয়েছে। cinema দশ মিনিট পনের মিনিট শুধুমাত্র একটা ফোনে shoot করা হম এটা আমি দেখছিলাম recently আমি যেটা দেখছিলাম এর মধ্যে কোন একটা মনে হয় mostly chinese কোন একটা film maker পুরোটাই আইফোনে তোর shoot করেছে। হম ঠিক আছে? আর আমরা যখন movie আসলে কি movie হচ্ছে হম একটা জিনিস যেটা move করছে। ঠিক আছে আমাদের আমরা চোখে কি দেখতে পাই একটা জিনিস move করছে ঠিক আছে but ওই যে বললাম ওই যে রিল ছিল বা এখনো যে যে ক্যামেরা shoot করে। হম আমি জানিনা তোর ফোন সম্বন্ধে বা ক্যামেরার সম্বন্ধে কতটা জ্ঞান আছে? এটা সম্বন্ধে একটা, ক্যামেরা তো একটা ক্যামেরা লেখা থাকে সেটা,

সেকেন্ডে কতগুলো frame র ছবি তুলতে পারে ঠিক আছে? সেটার কিন্তু movie যে একটা ক্যামেরা বা একটা যা দিয়ে ফটো তুলছি বা এই যে কার্টুন দেখানো হয়। cartoon গুলো কিন্তু moving scratch হয় না cartoon গুলো কিন্তু still scratch হয় সেগুলোকে একটা আমরা যদি একটা মানে যে আঁকাকে

এক এক সেকেন্ডে চব্বিশ টা photo যদি একসাথে দেখায় ঠিক আছে সেটা কিন্তু একটা movie হয়ে যাবে minimum চব্বিশ টা দেখাতে হবে এখন তা তার অনেক বেশি হয়। তো সেই ভাবে কিন্তু movie র concept টা এসছে যে movie বানানো যায় movie বানানো হচ্ছে ত যাই হোক।

সে আমাদের নিয়ে হবে ছাড়াও হবে।

হ্যাঁ মানে ওটাই এখন যাচ্ছে না মানুষ ওটাই দেখতে যাই । আর আমি আমি যেটা ভাবছিলাম কি বলতো ধর আমরা movie তো দেখতে যাব যদি আমরা শুক্রবার রাতে যাই এটা করিস? শুক্রবার রাতে আমরা বাইরে কোথাও diner করি তারপর কোন night show তে যাই আমি night show তে কখনো movie দেখিনি। night show তে যাওয়া যায় আমি গেছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে night show থেকে তুই যখন বেরোবি cinema টা শেষ করে ঠিক আছে তোর মনে হয় তুই একটা zombie apocalypse চলে এসছিস। যে পৃথিবীতে কেউ নেই ঠিক আছে? শুধু একটা mall এর মধ্যে তোরা পাঁচ সাত জন ঘুরে বেড়াচ্ছিস ঠিক আছে? যারা survive করে রয়েছে কোন গাড়ি নেই রাস্তায় কিছু নেই ঠিক আছে? হঠাৎ করে তুই যখন গাড়ি, মানে একটা cab book করবি? বা হয়তো নিজের গাড়ি ইসে থেকে parking থেকে বের করবে ঠিক আছে? মনে হবে যে এই এই জায়গা থেকে আমরা পালাবো বলে সেই গাড়িটা এসছে এখন মানে একটা আলাদাই মানে movie থেকে বেরিয়ে আরেকটা movie তে চলে আসার মতন experience হয় ওটা আর কি তখন কিছু থাকে না show শেষ হয় সেই রাত্রি দেড়টা দুটোর সময় ঠিক আছে তখন কিছু থাকে না। মানে আমি কখনো এটা experience করিনি তাহলে এটা তো যাবোই মানে একটা তো plan থাকলোই night show তে যাব by cab যদি এটা next কোন ভালো ভূতের মুভি বেরোবে night show তে যেতেই হবে। এই experience টা আমি life এ একবার করতেই চাই। আচ্ছা ঠিক আছে সেটা করা যাবে, ভূতের movie রাত্রিবেলায় দেখা আচ্ছা ঠিক আছে হম তাহলে এরকমই কোন plan থাকলো ঠিক আছে শুক্রবার দিন আমাকে জানাবি যে? plan টা আদর হচ্ছে কিনা যদি হয়ে থাকে আমি তাদেরকে জানিয়ে দেবো আমি যাচ্ছি কিনা ঠিক আছে? তারপরে যেদিন plan হবে সেই সময় দেখা যাবে। দেখ এতক্ষণ discussion করলাম কথা বললাম উম শুক্রবার দিন তুই যাবার hundred percent চেষ্টা কর আর তোর group message করে দিচ্ছি। এরপর যারা যাবে যাবে না গেলে না যাবে। কি করব বল movie plan টা যখন আমার মাথায় এসেছে তা cancel না করার চেষ্টা করিস মানে একবার কষ্ট করে হলে দেখে নে কি করবি আর? হম হম হম আমিও যাবার চেষ্টা করব সবার সাথে দেখা হবে। হাঁ অনেকদিন দেখাও হয় না বেশ অনেকের সাথে চেষ্টা কর করার ঠিক আছে তাহলে রাখি? ঠিক আছে।

Hello হ্যাঁ, বলছি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি বলতে একদম মানে একটু problem এর মধ্যে আছি, আরে অনেক দিন তোমার সাথে কথা বাত্রাও হয়েনি, তোমার তো কোনো পাত্তাই নেই, ব্যেস্ত ত্যাস্ত নাকি? আরে আমার তো তুমি তো জানোই আমি মানে B. Sc আমার complete হল এ নিয়ে, তো এবারে

আরে আমার না মানে ঠিক এই industry টা পোশাচ্ছে না তাই জন্যে আর কি, এখন তো মানে BSC তো complete হয়েগেছে কিন্তু চাকরির জন্য কি করব আমি বুঝতে পারছি না, এই industry তে তো আমি করবই না।

তো ওক্ষাণেও problem হয়েছে, VTvocational training

হ্যাঁ তো তখন তো ওখানে মানে খুব problem হয়েছিল তখন মানে actually আমাদের কে মানে college থেকে বলা হয়েছিল যে আমাদের কে সব সময়ে five star hotel ই provide করা হবে সেখানে আমাদের আগের batch পর্যন্ত সবাই কে five star এই মানে দিয়েছিল, তোমার এই কলকাতার তাজ বেঙ্গল এই দিয়েছিল, কিন্তু আমাদের time এ কি করল যে আমাদের time এ ওরা লখনঊ পাঠিয়ে দিলো, ঠিকাছে, লখনঊ পাঠিয়েছে পাঠিয়েছে মানলাম কিন্তু মানে four star hotel এ পাঠিয়েদীছে, আমাদের কে বলেছে ওটা five star কিন্তু আমরা যখন যাই ঐখানে, তো দেখলাম ওটা four star তারপরে ওখানে মানে , হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু দেখো মানে আমরা যদি কোনো job কই আমাদের কে তো মানে ঐটা মানে য়ে করে না, আমরা five star এ করছি না কিছু করছি তো হটাৎ করে দেখবে মানে আমরা যখন CVdrop করব, সেখানে যদি দেখে যে আমরা CT করছি তাজ বেঙ্গলের মতন hotel এ তো তারপরে যখন যদি দেখে যে আমরা VT করছি four star টা matter করে না, এই যে তোমাদের chain hotel গুলো না তো এই brand brand টা matter করে যে কোন থেকে, রামাডা রামাডার মানে brand এর সেরকম কোনো value নেই হয়েছে ঠিকাছে কিন্তু সেরকম কোনো value নেই তো এবার আমরা আমরা যখন না রামাডা তোমার এ তে আছে ইন্দোরের এর টা যেটা বলেছো, ইন্দোরের টা IT করতে গিয়েছিলাম তোমার হচ্ছে শায়াজি ওটার কথা বোলছো তুমি, হ্যাঁ তো এবার আমাদের, মানে তো এই four star five star এর থেকেও matter করে যে কি brand এ তুমি যাচ্ছ, যদি আমাদের দেখে আমি এখানে CT করেছি JW Marriot এ করেছি ITC তে করেছি, তায এ করেছি, সেখান থেকে যদি ওরা আবার দেখে যে রামাডা তে করছে সেখানে একটা খারাপ impact হয়ে না।

কিন্তু আমাদের time এ কি করল, যে আমাদের time এ আমাদের কে বায়েরে পাঠিয়েদিল তো বায়েরে যা কিছু উম আর পাঠিয়েছে পাঠিয়েছে sir কখনো মানে আমিও তো একটা মানে তুমি তো জানো আমাদের college এ বাকি সবাই ছেলে আমি একাই মেয়ে। তো sir এর তো একটু safety টাও তো দেখা উচিৎ sir কি করল যে হ্যাঁ, ঐখানে হচ্ছে আমার মানে accommodation টা atleast দেখেদিক যেখানে accommodation দিচ্ছে বা কিছু করছে। তো ওখানে গিয়ে আমি কোনো accommodation কিছু পায়িনী, আমাকে সব কিছু manage করতে হয়েছে, আমাকে সব কিছু খুজে নিতে হয়েছে তো ঐখানে safety টাও তো আমার অনেক টা ব্যাপার করে না ও অনেক কিছুই problem হয়েছিল তো ঐক্ষাণ থেকে তো চলে এলাম VT থেকে। তারপরে next এই last year মানে তোমার এই year এই আমাদের পাঠিয়েছিল না IIT এর জন্যে তোমার ইন্দোর এ হ্যাঁ তো ইন্দোর এ গিয়েও না ওটাও আমি ছেড়েদিয়েছি কারণ ওটাতেও আমরা গিয়ে জানতে পারি যে মানে sir এমন যে আমাদের কে পাঠিয়েছে শায়াজি তে

কোনো trainee দের কে নেব না তো আমাদের ঐখানে cancel হয়েগেল, সেটা মাঞ্চি ঠিকাছে covid এর time এ cancel হয়েগেল আর আমাদের কে তো course টা তো complete করতে হবে time এ, যদি time এ না complete করি তাহলে মুশকিল হয়েযাবে। তো সেই কারণে আমাদের কে বায়েরে পাঠিয়েছিল, ঠিকাছে তখন বায়েরে যখন পাঠিয়েছিল তাহলে একটা হচ্ছে মানে ভালো hotel এ পাঠাক, মানে আমাদের কে পাঠিয়েছিল শায়াজি তে পাঠিয়েছিল, ঠিকাছে তো শায়াজির পাশেই ছিল JW MARRIOT এ তো আমাদের কে যদি হ্যাঁ exactly আমার point ওটাই, তাহলে sir আমাদের কে ঐখানেই পাঠাতে পারতো কিন্তু কি করল না ঐখানে না পাঠিয়ে আমাদের কে পাঠিয়ে ছিল শায়াজি তে, ঠিকাছে মানলাম এবার covid এর পর ওখানে কি হয়েছে Covid এর পর যেহেতু খুলেছে তো আমাদের কে কাজ কাজ গুলো তো শেখাবে, মানে নতুন তো শেখাবে যেহেতু আমার front desk এ আমার interest ছিল তো আমাকে front desk এর কাজ টা ওখানে মানে এতে আমি ঐখানে house keeping এর কাজ শিখে আমি কি করব? তাও আবার কি housekeeping এর কাজ, নতুন মানে এতদিন বন্ধ ছিল covid এর time এ, তো খুলেছে সেখানে কি করেছে ছেলেদের আমাদের team এ যারা ছেলেরা ছিল তাদের কে দিয়েই মানে গোটা hotel পরিষ্কার করাচ্ছে। তো আমরা ওখানে sweeper এর কাজ করতে গেছি না কিসের কাজ করতে গেছি? আনা হয়না না, তো আমার বাবা বলছে আমি তোকে এতো টাকা খরচা করে আমি কি ঝাড় দিতে ঘর মুছতে আমি পাঠিয়েছি ওখানে, তার থেকে ভালো তুই আমার বাড়িতে এসে কর আমি টাকা খরচা করে তোকে বায়েরে কেন এসব কাজ করাবো তো বাবা বলল তুই চলে আয়ে তোকে করতে হবে না ঐ কাজ তারপরে আর একটা জিনিস আমরা ভেবে দেখলাম যে এখন যদি sir মানে আমাদের training এর time এই যদি এরকম problem হচ্ছে তাহলে job এর time এ sir যে আমাদের কে বায়েরে পাঠাবে না মানে এরকম situation এ ফেলবে না তার কি মানে আছে তাই না তো সেটা নিয়েই আমি আর কি মানে আমি তো তখন IT টাও ছেরেদিলাম, এবার IT ও যেহেতু complete করিনি তো আমি তো আর এই section এ apply করতে পারব না তো সেই কারণে মানে আমার তোমার কাছে মানে আমার phone করা যে না আমি এখন কি করব মানে BSC তো complete করেছি উহ যেহেতু BSCcomplete আছে তো BSCdegree নিয়ে কি কোথাও job মানে পেতে পরি? হম হম মানে আমি কিসের মানে কোন department এর জন্য apply করতে পারি সেটা যদি আমাকে একটু বল, আমার যেহেতু subjectHR ছিল তো human resource এর জন্য মানে কি হম আমি না last কয়েকদিন ধরে হম তো আমি ওখানে যখন IT ছেড়ে এসেছিলাম তো আমি মানে ইএ টা course টা চলাকালীন ই আমি না বেশ কয়েকটা freelancing কাজ করেছিলাম তো অনেক, অনেক companies হয়না যেগুলো এই মানে fixed freelancing project গুলো দেয় যেটা মানে fixed permanent income হবে তো ঐরকম কি তোমার চেনা জানা কোনো company আছে যারা এরকম fixed freelancing মানে কাজ দিচ্ছে বা কিছু? মানে যেইগুলো specially একটু দেখো, আমি তো মানে যেহেতু আমি hospitality management নিয়ে করেছি তো আমার সাথে মানে তুমি তো IT তে আছো । তো আমার সাথে তো তোমার মানে পুরো এটা মানে পুরো আকাশ পাতাল তফাৎ হবে তো আমি ওরকম কাজ মানে কিছু জানি না বা কিছুনা না তো মানে সেইরকম দেখে আরকি যেগুলো তে তোমার এই transcription এর project বলো বা translation এর project বলো এরকম type এর যেগুলো আমার জন্য একটু easy হবে যেহেতু আমার computer এর মানে course করা আছে মানে MSOfficeMSExcel এগুলো আমার জানা আছে । হ্যাঁ MS Office জানা আছে, Word, Office আর Excel

আর তুমি তো মানে এইসব একটু যদি ভালোই জানো তো তুমি হচ্ছে আমার একটা ভালো updatedCV বানিয়ে দেবে? তাহলে মানে আমি তোমাকে যা যা details আমার কি লাগবে না লাগবে তুমি আমাকে বলবে আমি তাহলে সেরকম হিসেবে আমি তোমাকে সব কিছু details আমার দিয়ে দেব তো হ্যাঁ এমনি আছে যেটা আমার মানে আমার CV কি রকম বানানো আছে জানো hotel এ দেয়ার জন্যে মানে যেহেতু যে

আমি even একটা জায়গা তে internship ও করেছি এই freelancing company তে তো ওঠাও কি আমি পাঠিয়ে দেব? হ্যাঁ ওরা বলেছে যে মানে আমার তিন মাসের তো আমি এখনো মানে ওটা continue করছি এটা আমার last month ওরা বলেছে যে আমার যদি performance ভালো হয় ওরা permanent করে দেবে তো কোনো মানে আরকি guarantee নেই তো আমি চেষ্টা করছিলাম যে আমি যদি এখন থেকে apply করা শুরু করি তাহলে কোথাও না কোথাও একটা হয়ে যাবে, এটা তে যদি হয়ে যায় তো খুবই ভালো কথা আর হ্যাঁ তো আমাকে না আরো অনেকজন বলেছিলো যে এই যে banking sector গুলো যেগুলো sales process গুলো আছে না ওইখানে ঢুকতে তো আমার না ঠিক ওটা মানে পোষালো না ওখানে না target

হম তাহলে খুবই ভালো হয় আরকি আর মানে এখানে কিরকম কি, মানে fresher হিসেবে ঢুকলে কেমন কি salary এরা provide করছে? মানে

ওখানে আমাকে বলেছে এখন তো আমাকে five k করে দিচ্ছে internship এর জন্যে তো ওরা বলেছে ওটা যদি permanent হয়ে যায় ওরা আমাকে ten k করে দেবে কিন্তু একটা plus point কি এটা না এটা পুরো totally work from home

ওটার actually office টা কোথায় একটু যদি ও মানে যদি work from office যায় তো ওখানেই কি যেতে হবে নাকি? ও আচ্ছা, তোমাদের company টার নাম কী? আচ্ছা আচ্ছা ও আর এটাতে মানে কোনো তুমি যেখানে refer করবে বলছো ওখানে কোনো voice process তো নয় না, voice process আমার actually interest নেই, আমি মানে nervous হয়ে পড়ি আচ্ছা, আর মানে কেমন কি মানে কিরকম interview হয় তুমি যদি একটু বলে দিতে?

আচ্ছা মনে তোমার যেহেতু আহ কোম্পানিটা বললে Ahmedabad এ তো মানে এটা কি walk in interview না telephonic হবে?

ও মানে আমার তো সেরকম কোনো system নেই যদি তোমার laptop থেকে দি বা কিছু?

আর কাজের time এ যদি মানে তোমার কি মনে হয় ওরা কি আহ আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো ওরা যদি

ও, ওটাই তাহলে provide করছে। তোমার এই কোম্পানি ছাড়া কোন কোম্পানি মানে চেনা জানা আছে যেখানে তুমি recruit করতে পারো আমাকে?

হম তাহলে এক কাজ করোনা তুমি, তাহলে হ্যাঁ তুমি তাহলে সবাইকে বলে দিও যারা চেনা জানা আছে, তাদের তাহলে বলে দিও যে আমায় refer করার জন্য আচ্ছা আচ্ছা! আমার যা details গুলো আছে মানে সব old CV টায় আছে, তো আমি ওর সাথে যেগুলো যেগুলো recently experience বা যেখানে যেখানে internship করছি freelancing project করেছি ওগুলো শুধু পাঠিয়ে দেব, details সব কিছু আমার ওই old CV তেই আছে। আরেকটা সব থেকে বোরো কথা, ওরা কি salary account বানিয়ে দিচ্ছে নাকি আমার bank account থাকতে হবে কারণ

হম হম আচ্ছা! আমার actually না, আমার actually কোনো bank account নেই, সেই কারণেই জিগাস করা, তাহলে ওরা যদি account বানিয়ে দেয় তাহলে খুব এ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা! তাহলে তো র কোনোই অসুবিধা নেই, আর বাকি যা তুমি তাহলে কিছু দেখে নিও বেপারটা, আর একটু চেষ্টা করো হ্যাঁ যাতে মানে সেই আমার আসলে খুব দরকার মানে চেষ্টা করো যাতে হয় যায়। হ্যাঁ আমাকে একটু guide করে দিও, ভালো করে।

আচ্ছা আচ্ছা! আর মানে আর documents এখানে কি কি লাগে, নিজের বলতে, আরে না আমার শুধু aadhar card আছে। হম হম pan card টা actually আমার নেই।

আমাকে তাহলে site এর link টা একটু পাঠিয়ে দিতে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আমায় link তা পাঠিয়ে দাও আর আমি যা কিছু details লাগবে বলছো আজ সন্ধে বেলার মধ্যে তাহলে তোমায় পাঠিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমায় CV তা পাঠিও ।

হম হম আর তুমি যেই CV টা বানাবে আমাকে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি সেরকম হয় তাহলে মানে laptop দিও।

আচ্ছা! ওতে কি time এর কোনো বেপার আছে? হম আচ্ছা আচ্ছা! ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি তোমাকে details গুলো পাঠিয়ে দিচ্ছি পরে তাহলে phone করে নিচ্ছি, ঠিক আছে! হম হম ঠিকআছে রাখছি আমি না একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। হয়ত, সেই জায়গাটা আমার কাছে খুবই স্মরণীয় ছিল। তারপর আমি ওই জায়গা থেকে ফিরে আসি। ওই জায়গা থেকে ফিরে এসে আহ আমি আমার বন্ধুদের এইসব কথা বলি। তারপর আমরা একটা group discussion করি কারণ আমার যেহেতু সামনে exam এসে গেছে। তো আমরা সবাই মিলে project দিয়েছে আমাদের college এ। তো আমাদের সেই project টা complete করতে হতো। আর সেটা group project ছিল। তো আমার সব বন্ধুরা আমি মিলে একটা জায়গায় ঠিক করি। সেটা আমার বাড়িই হয়।

আমাদেরকে, আমাদের project টা complete করতে হতো। সেই কারণেই আমরা project complete করছিলাম। but হটাৎ করে ভাবলাম যে আমাদের খুব ক্ষিদে পেয়েছিলো তো সেই কারণের ভাবলাম যে একটা, আমাদের বন্ধুদের মধ্যেই যদি একটা সবাই মিলে একসাথে খাবার বানানো যায় তাহলে ওটা খুব ভালো লাগবে। আর মজাও আসবে। আমরা অনেকদিনই এগুলো try করিনি। এটা new ছিল আমাদের কাছে।